C এবং C এ গাণিতিক অপারেটরসের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব গাণিতিক অপারেটরস সম্পর্কে যেমন যোগ যেমন a b বিয়োগ যেমন a b ভাগ যেমন a b গুণ যেমন a b এবং মডুলাস যেমন a b এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি অপারেটিং সিস্টেম হিসাবে উবুন্টু 1110 এবং উবুন্টুতে জিসিসি ও g কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি
আমি এখন একটি C প্রোগ্রামের সাহায্যে এই গাণিতিক অপারেশন ব্যবহার করা দেখাবো
আমি ইতিমধ্যে প্রোগ্রাম লিখেছি
সুতরাং আমি এডিটর খুলবো এবং কোড ব্যাখ্যা করব
এটি হল গাণিতিক অপারেটরের জন্য C প্রোগ্রাম
প্রথম দুটি স্টেটমেন্টে ভ্যারিয়েবল ঘোষিত এবং ব্যাখ্যা করা হয়েছে
পরের দুটি স্টেটমেন্টে a র জন্য 5 b এর জন্য 2 নির্ধারিত হয়েছে
এখন এডিশন অপারেটর কিভাবে কাজ করে তা দেখি
c হল a ও b এর যোগফল
এই প্রিন্টফ স্টেটমেন্ট পর্দায় a ও b এর সমষ্টি প্রদর্শন করে
এখানে1602f দশমিক বিন্দুর পর দুটি অঙ্কের স্পষ্টতা প্রদান করে
পরের স্টেটমেন্টে c হল a ও b এর গুনফল
এই প্রিন্টফ স্টেটমেন্ট পর্দায় a ও b এর গুনফল প্রদর্শন করে
এই দুটি অপারেটর কিভাবে কাজ করে তা দেখি
আমরা নিম্নলিখিত লাইন কমেন্ট করব
লিখুন সেভ এ টিপুন
ফাইলটি এক্সটেনশন c দিয়ে সংরক্ষণ করুন
আমি arithmeticসি হিসাবে ফাইল সংরক্ষিত করেছি
Ctrl Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন
কোড কম্পাইল করুন টার্মিনালে নিম্নলিখিত কমান্ড লিখুন
জিসিসি arithmeticসি o আরিথ Enter টিপুন
কোড এক্সিকিউট করতে লিখুন arith Enter টিপুন
আউটপুট পর্দায় প্রদর্শিত হয়েছে
এটি দেখায় যে 5 এবং 2 এর যোগফল হল 700 এবং 5 এবং 2 এর গুনফল হল 1000 এখন সাবট্রেকশন অপারেটর আপনার নিজের চেষ্টা করা উচিত
এডিশন অপারেটরকে সাবট্রেকশন অপারেটরে বদলানোর চেষ্টা করুন
আপনি ফলাফল 3 পাবেন
প্রোগ্রাম এবং স্টেটমেন্টের অন্তিম সেটে ফিরে আসি
এখন আমি ভাগের জন্য কোড ব্যাখ্যা করব
এখান এবং এখান থেকে মাল্টি লাইন কমেন্ট মুছে ফেলুন
এই স্টেটমেন্টে c হল পূর্ণসংখ্যা a ও b এর ভাগফল
লক্ষ্য করুন যে পূর্ণসংখ্যা বিভাগে ভগ্নাংশ বাদ দেওয়া হয়েছে
প্রিন্টফ স্টেটমেন্ট পর্দায় ডিভিশন আউটপুট প্রদর্শন করে
এই স্টেটমেন্টে আমরা প্রকৃত ডিভিশন সম্পাদন করছি
এখানে একটি অপারেটর ফ্লোট হিসাবে নির্দেশিত করা হয়েছে
আমরা কাস্ট ভ্যারিয়েবল a লিখেছি
এখন সিঙ্গল অপারেশনের জন্য a একটি ফ্লোট ভ্যারিয়েবলের মত আচরণ করবে
প্রিন্টফ স্টেটমেন্ট পর্দায় প্রকৃত ডিভিশন আউটপুট প্রদর্শন করে
রিটার্ন 0 লিখুন এবং এন্ডিং কার্লি বন্ধনী বন্ধ করুন
সেভ এ টিপুন
কোড কম্পাইল এবং এক্সিকিউট করতে টার্মিনালে ফিরে আসি
কম্পাইল করতে লিখুন জিসিসি arithmeticসি o আরিথ
Enter টিপুন
কোড এক্সিকিউট করতে লিখুন arith Enter টিপুন
আউটপুট পর্দায় প্রদর্শিত হয়েছে
আমাদের কাছে পূর্ববর্তী এডিশন এবং মাল্টিপ্লীকেশন অপারেটরের আউটপুট রয়েছে
আমাদের কাছে 2 দ্বারা 5 এর পূর্ণসংখ্যা বিভাজন রয়েছে
আমরা দেখতে পারি যে পূর্ণসংখ্যা বিভাজনে ভগ্নাংশ বাদ দেওয়া হয়েছে
তারপর আমাদের কাছে 2 দ্বারা 5 এর প্রকৃত বিভাজন 250 রয়েছে
প্রকৃত ডিভিশনে ফলাফল আশানুরূপ
আমরা এই ফলাফল পেতে টাইপ কাস্টিং ব্যবহার করেছি
এখন ধরুন আমি একই প্রোগ্রাম C এ লিখতে চাই
দেখা যাক যদি আমি একই কোড C এও ব্যবহার করতে পারি
চলুন দেখা যাক
এডিটরে ফিরে যাই
এখানে আমাদের কাছে C কোড আছে
লক্ষ্য করুন যে এখানে হেডার C ফাইল হেডারের থেকে ভিন্ন
নেমস্পেস ও এখানে ব্যবহার করা হয়েছে
এছাড়াও লক্ষ্য করুন যে C এ আউটপুট স্টেটমেন্ট হল কাউট
সুতরাং এই তফাৎ ছাড়া কোড দুটি অনেকটা একই
সেভ এ টিপুন
নিশ্চিত করুন যে ফাইলটি এক্সটেনশন cpp দিয়ে সংরক্ষিত হয়েছে
আমি ফাইলটি arithmeticসিপিপি হিসাবে সংরক্ষিত করেছি
কোড এক্সিকিউট করি এবং দেখি যে আমরা কি ফলাফল পাই
টার্মিনাল খুলুন এবং লিখুন g arithmeticসিপিপি o আরিথ
Enter টিপুন
কোড এক্সিকিউট করতে লিখুন arith Enter টিপুন
এখানে আউটপুট প্রদর্শিত হয়েছে সুতরাং আমরা দেখি যে ফলাফল C প্রোগ্রামের অনুরূপ
একমাত্র পার্থক্য হল আউটপুটের স্পষ্টতায়
সংক্ষিপ্তকরণ করি
এই টিউটোরিয়াল আমরা গাণিতিক অপারেটর ব্যবহার করতে শিখেছি
নির্দেশিত কাজ হিসাবে মডুলাস অপারেটরের ব্যবহার প্রদর্শন করতে একটি প্রোগ্রাম লিখুন
উল্লেখ্য যে মডুলাস অপারেটর বিভাগের ভাগশেষ দেয়
যেমন c a160 b আপনার ফলাফল 1 হিসাবে পাওয়া উচিত
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ